আভা দেখা যাচ্ছে যেটি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার লাগজে।

যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে।

বাইক সওয়ারী সবাই দাঁড়িয়ে রয়েছে |ইনি শুধু সাইকেল -এ দাঁড়িয়ে রয়েছেনছোট ছোট ঘুমটি দোকানের মতো দেখতে পাওয়া যাচ্ছে |যেখানে ছোট ছোট লাইট জ্বলছে।

এবং একটি ছেলেকে দেখতে পাচ্ছি একটা লিস্ট টানানো রয়েছে যেটা সে পড়ছে।

আমার সামনে একটি জায়ান্ট স্ক্রিন দেখতে পাচ্ছি যেখানে একটি ছেলে এবং মেয়ের ছবি-ই।

আমার সামনে যে দৃশ্য টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটি সুন্দর রাস্তা ঢালাই করা রাস্তা।

আমার সামনে যে ছবি টি রয়েছে সেটা একটি স্টেট ব্যাঙ্ক এ.টি.এম. -এর ছবি।

আ-আহ গরু রাখা রয়েছে গরু বাছুর সমস্ত সবাই রয়েছে এবং তাদেরকে খড় খেতে দেওয়া হয়েছে।

যার বাইরে কিছু লোক দাঁড়ানো রয়েছে হাসিমুখে --

টিলার মতো উ ঘর কুটির ঘরের মতো করা রয়েছে।

এবং সেখানে পেঁপে রয়েছে এবং একটি লোক হাতে নীল রঙের একটি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটি বা সব্জি বাজারের কোনো ছবি বলেই মনে হ--

দূর থেকে কিছু সিমেন্ট বা কোনো কিছু বস্তা রয়েছে প্যাকিং করা বস্তা।

আমার সামনে যে ছবিটি রয়েছে সেটি একটি ফ্লাওয়ার সেন্টার -এর ছবিযেখানে বোর্ড -টিক থেকে আমরা একটা সাইন বোর্ড লাগানো আছে | যার থেকে বুঝতে পেরেছি ওটা একটা ফ্লাওয়ার সেন্টার ।

আমার সামনে একটি ছবি রয়েছে যেখানে ঠাকুরের বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে।

এবং একজন পুরোহিত পূজো করছেন প্রদীপ জ্বলছে।

আমার সামনে একটা চার্চ -এর দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে মাদার -ও দাঁড়ানো আছে।

আহ বাড়ি বাড়ি উঠেছে এরকম ভাবে দেখতে খুব ভালো লাগছে একটি সুন্দর দৃশ্য।

আমার সামনে একটি স্কুল ঘড়ের ছবি রয়েছে | যেখানে বন্ধ দরজা বন্ধ জানলা রয়েছে |এবং কিছু পোস্টার দেওয়া রয়েছে।

এবং সেখানে বাইরের কলেজের কিছু ছাত্র ছাত্রীরাও অপেক্ষা করছে এবং একটি লোক দাঁড়ানো রয়েছে বাইক নিয়ে কিছু বাইক সাইকেল সবই রয়েছে আশেপাশে।

এবং এটা বাইরের কোনো একটা রাস্তার ছবি দেখা যাচ্ছে ওপেন রাস্তার ছবি।